হ্যাঁ রাজশ্রী কেমন আছো? হ্যাঁ ভালো আছি। অজিদ তুই ভালো আছো?

আমার ভালো লাগে বলতে তোমার ছবি আঁকতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। তারপরে তোমার নাচ নাচ গান সব ভালোলাগে। তোমার? বাহ ভালোই তো। আহ ঘুরতে ভালো লাগে কোথায় কোথাও ঘুরতে গেছিলে নাকি?

না আমার পুরি ঘুরতে যাওয়া হয়নি। দিঘার দিকে গেছিলাম সমুদ্র সৈকত, খুব সুন্দর জায়গা। আর তার মাঝখানে এই পুরানো দিঘা থেকে নতুন দিঘা হাটার মধ্যে, যে রাস্তাটা রয়েছে হাঁটার জন্য যে ব্যবস্থা রয়েছে খুব সুন্দর। তার পাশে হচ্ছে গিয়ে ঝাউবন রয়েছে এক side এ ঝাউবন এর এক side এ হচ্ছে গিয়ে সমুদ্র সৈকত।

তোমার পৌঁছায় বাড়ি থেকে তোমার আহ বেরিয়েছিল আহ দূর্গা পূজার পরে বা দশমিতে। হ্যাঁ তো ওখানে দুই দিন এত time লাগল। আহ তো হ্যাঁ তো হচ্ছে গিয়ে তোমার প্রথমে room এ উঠি মানে hotel এ উঠি। আহ তারপর তোমার আস্তে আস্তে মানে সমুদ্র সমুদ্রর সা সমুদ্রর পাসে হ্যাঁ তো ওখানে একটা নিয়েছিলাম। আহ তো সবাই family এর সাথে ওখানে আহ থাকা হয়েছিল। তারপরে তোমার একদিনকে আহ সমুদ্র দেখতে গেছিলাম। তারপরে তোমার, আহ জগন্নাথের মন্দির আছে। জগন্নাথ দেবের ওখেন মন্দিরে গিয়েছিলাম। তারপর ওখানে পুজো দিয়েছিল। আর যা হয় আরকি সমুদ্র দেখা এইসব। তুমি দিঘাতে কেমন ঘুরেছিলে? হ্যাঁ ভালোই ঘুরেছিলাম। তারপরে সেই দিঘার পাসে সমুদ্রসৈকতে সকালবেলা হাঁটতে গেছি সেখান দেখলাম যে জেলেরা মাছ ধরছে। তো সেগুলো জাল দিয়ে যখন নৌকা করে নিয়ে আসলো, পাড়ে। তো সেখানে ও দেখলাম যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে বা মাছ বিক্রি করছে। তার সাথে সাথে দেখলাম যে অনেকগুলো কাঁকড়া বিছে কাঁকড়া ও বিক্রি করছে। তো ছোটখাটো সেখানে একটা বাজারি তৈরি হয়ে গেছে। যে সবাই সকালবেলায় হাঁটতে যাই যারা হোটেলে রয়েছে রান্না করে খেতে পারছে হোটেলে। তারা সেখান থেকে জ্যান্ত মাছ কিনে নিয়ে যাচ্ছে তো, আমিও দেখলাম যে হ্যাঁ আমাদের হোটেলে ব্যাবস্থাটা ও রান্নার রয়েছে আমিও কিছু আমিও কিছু কিনে নিয়ে গিয়েছিলা। অনেক দূর অব্দি হেটে গিয়েছিলাম তো, হ্যাঁ হ্যাঁ আমিও তোমার আমিও তোমার সমুদ্রে আহ আমরা ও হাঁটতে গিয়েছিলাম। সমুদ্রের পাশে একটা বেশ ছোট মত তোমার মেলা হয়েছিল। আহ তো ওখানে তোমার মাছ সু সামুদ্রিক যে মাছগুলো হয় নানা রকমের মাছ ছিল। আহ তারপর তুমি যেটা বললে দিঘাতে তুমি যেটা খেয়েছিলে। আহ কাকড়া তো এইসব ও ছিল। তারপর তোমার সমুদ্রে তো,

আহ বিক্রি ও করছিল সেটাও দেখেছিলাম কিছু মুক্ত নিয়ে ছিলাম ওখান থেকে।

যেই সমুদ্র সৈকতের পাশে যে বসার জায়গা ছিল তার পাশাপাশি কিছু দোকানে ছিল সেখানে সন্ধ্যার দিকে এই ভাজা মাছ বিক্রি করতো। বা খাওয়ার অন্যান্য ধরনের ব্যবস্থা ছিল। তো সেই গুলো খাওয়া হলো। তারপরে ওই ছোটখাটো জিনিসপত্র কেনার জন্যে বা বাড়িতে নিয়ে আসার জন্য অনেক ধরনের, জিনিসপত্র পাওয়া যেত ওখানে। যে রকম চাবির ring ছিল বা বিভিন্ন ধরনের pen ছিল বা এইযে বললে শামুখের তৈরী কাজ সেইগুলো ছিল। তা ঐখানেও দোকান ছিল নাকি সেই রকম? হ্যাঁ ওখানে তোমার সেরকম দোকান ছিল। তুমি যে যেগুলো বললে দিঘাতে যেরকম ছিল তোমার শামুকের। আহ নানা রকমের তোমার আয়না, আয়নার মধ্যে কাজ করা। তারপর তোমার মেয়েদের যেগুলো হয় আরকি আহ কানের সেগুলো ছিল তার মধ্যেও বালা গুলো ছিল। তার মধ্যে আবার বিভিন্ন ধরনের উড়িষ্যা,

আহ দোকান ছিল তারপর মিঠা তো আছেই আহ জগন্নাথদেবের। আমাদের খাওয়া আহ মানে প্রসাদ আহ তোমার গজা সেটা সেটাও খুব ভালো লাগলো। সেটাও কিনেছিলাম, তুমি গজা কি খেয়েছো? হ্যাঁ আমরাও গজা খেয়েছি কেননা যাওয়া হয়নি। যার ঘুরতে গেছিল তার বা প্রসাদ নিয়ে এসছে যারা পূজো দেওয়ার পরে। তো তারাও গজা দিয়েছিল। আর ওখানে শুনেছি যে মৌচাকের খুবই বিখ্যাত। সেই জায়গার সেই দোকানের গজা নাকি খুব সুস্বাদু ও? তো আমাদের তো যাওয়া হয়নি সেই রকম ভাবে। আহ ভাবছি যে যাব। আহ ওখানে কী রকম থাকার ব্যবস্থা রয়েছে? তোমরা যেই hotel এ ছিলে যান কিছু? হ্যাঁ থাকার ব্যবস্থা বলতে তোমার ওখানে তুমি আহ যেরকম আহ তুমার যেরকম range এ তুমি room ভাড়া নেবে, সেইরকম range এ তুমি নিতে পারো। তো আমরা যে room এ ছিলাম, তোমার সামনে রাস্তা তার তার কিছুটা এগিয়ে গিয়ে তোমার সমুদ্র। তাহলে তোমার রুমের ভেতর থেকে সমুদ্রের আওয়াজ আসছিল। কি সুন্দর লাগছিল আওয়াজটা। বাহ ভালোই। আমরাও যেইরকম আহ hotel টা নিয়েছিলাম দিঘাতে সেখানেও ঐরকম ছিল যে, সমুদ্রের পাশেই hotel টা ছিল। আহ ওখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা ও ছিল খুব সুন্দর। বা যদি নিজেরাও রান্না করে খেতে হয় সেটার ব্যবস্থাও ছিল। তোর সকাল বেলা একদিন গাড়ি নিয়ে beach এর আশপাশে যে অন্যান্য সমুদ্র সৈকতগুলো ছিল। সেগুলো ঘুরে আসলাম বা নদীর মোহনার যেটা রয়েছে সেগুলো দেখে আসলাম। তারপরে আপনার যে এইযে একদিন যে এই হাঁটতে বেরিয়ে এসে সমুদ্রসৈকতে হাঁটতে, গিয়ে অনেকটা দুরই হেঁটেছি। তো ওইখানে দেখলাম যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে সমুদ্র সৈকতের পাশে। তো সেই জায়গাটাও গেলাম আর তার পাশে ছোট্ট একটা গ্রাম রয়েছে। তো সেখানটাও গিয়ে ঘুরে আসলাম। হ্যাঁ ওই আহ সমুদ্রের পাশে যে গাছগুলো হয় ঐযে তোমার আহ হ্যাঁ গাছগুলো দেখেছিলাম। তারপর তোমার কিছুটা এগিয়ে গিয়ে, আহ তোমার একটা খুব বড় একটা বাজার আছে। আহ সেখানে তোমার নানা রকম জিনিসপত্র পাওয়া যায়। তারপর তোমার আহ আহ একদিনকে ঘুরতে গিয়েছিলাম মানে বাজারটা। তারপর তোমার জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে,

আহ এটা নাকি খুব সুন্দর যে এই ধজা বাধা হয়? বা আহ একদম পাহা ওই ইয়ে মন্দিরের চুরাতে যেই ইয়েটা রয়েছে তা সেখান থেকে নাকি?

তো আর কোথাও ঘুরতে গেছো নাকি বোলপুরের দিকে কোথাও গেছিলে? হ্যাঁ তারপর তোমার পুরিতে একটা চিল্কাহ্রদ আছে। তো নৈকাতে করে চিল্কাহ্রদ গেছিলাম খুব সুন্দর। তারপর তোমার বালি আহ খেলাধুলা হয়েছিল যা হয় আর কি বালি লিয়ে। নারা ঘাটা সেগুলো হয়ে সেগুলো করেছিলাম। তারপর তোমার রাত্রের দিকে সমুদ্রটা সুন্দর খুব লাগে দেখতে। হ্যাঁ চিল্কাহ্রদ গেছিলে সেখানে তো শুনলাম যে dolphin দেখা যায়। আর চিল্কাহ্রদ হচ্ছে যে এতবড় সেটা ঘুরতে অনেকটা সময় লাগে। boating এর জন্যে একটা নিদিষ্ট যায়গায় যেতে হয় সেখান থেকে তারপরে, হয়তো বা একটা boat এ করে পাঁচজন কি সাতজন হবে। আহ ওই পুরো চিল্টা ঘুরাই আহ ওখানে dolphin ও নাকি দেখা যায়। তোমার কি dolphin দেখা হল? হ্যাঁ dolphin ও দেখেছিলাম ওখানে চিল্কাহ্রদ । হ্যাঁ আর কি কি আর কোথাই ঘোরাহল? বা যে পুরি থেকে যে আসলে bus এ করে তা বাসের bus মধ্যে কি রকম enjoy করলে? বা তার মাঝখানে কোন, খাবারের ব্যবস্থা করলো কিনা? বা, অন্য কোথাও দাঁড়ালো কিনা? তো সেইরকম কিছু হয়েছে নাকি? হ্যাঁ তোমার bus এ bus এর মধ্যে তো খাওয়া-দাওয়া সেরকম তো বাড়িথাকে যেগুলো নিয়ে গিয়েছিলাম। তোমার আহ haircut ছিল তারপরে তোমার মুড়িটা থাকে আরকি, সেগুলো খেয়েছিলাম। আহ তারপর তোমার সবাইকে নিয়ে মানে যাদের সাথে গিয়েছিলাম family tour তো।

ও বাহ ভালোই হয়েছে। যেহেতু bus এ করে গেছ অনেকজন মিলে enjoy করতে করতে ও গেছ। আর যতটা দূরত্ব রয়েছে সেটাও সেরকমভাবে মনে হয়নি। তা bus টা কি দিনের বেলায় ছেড়েছিল না নাকি রাতের বেলায়? ওই রাত্রের দিকেই ছেড়েছিল।

ঠিক আছে যেহেতু যাওয়া হয়েছে আমাদের। আহ তোমাদের কি কখনো যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে সেই যায়গায়? তাহলে অনেকটাই সুবিধা হবে যেহেতু আমি গেছি। হ্যাঁ হ্যাঁ, দীঘায় যাওয়ার চিন্তা-ভাবনা চলছে পুজোর পরে বেরোবো। তুমি তো গেয়েছিলে একটু বল কেমন কি কি করলে কি হবে? আহ কি ভাবে যেতে হবে? হ্যাঁ ওখান থেকে তো তুমি train এ করে যেতে পারো বা bus এ করে যেতে পারো। দিঘার দিকে দিঘাতে যাওয়াটা একটা অসুবিধার ব্যাপার না। আর যাও যদি তবে হ্যাঁ পুজোর পরে যাওয়া সত্যি ভালো হবে। কেন না এইসময় এতটা, গরমও না ঠান্ডাও না। যদি তুমি গরমের সময় যায় তাহলে একটু অসুবিধা হবে। হয়তো বা সমুদ্রের পাশে ঠান্ড লাগবে কিন্তু hotel এ যখন আসবে তখন একটু গরম লাগবে। তো পুজোর পরে যেহেতু যাচ্ছো সেহেতু, খুবই ভালো হবে। আর hotel ও অনেক চেনা যানা রয়েছে। আর সাথে সাথে ওখানে থাকার জন্য যে ব্যবস্থাগুলো রয়েছে, যদি তুমি মনে করো হ্যাঁ অল্প পরিমাণ আহ টাকা দিয়ে থাকতে পারবে বা থাকবে। বা অল্প কজন মিলে থাকবে সেখানে তিনজন থাকারো ব্যাবস্থা রয়েছে একটা room এর মধ্যে। বা যদি ওই পাঁচ-ছয় জন ও থাকতে চাই সেইরকম ও ব্যাবস্থা রয়েছে। বা দুজনের জন্য ব্যাবস্থা রয়েছে, এরকম অনেক ধরনের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ তো তুমি কি আহ বোলপুর কি ঘুরতে গেছ? হ্যাঁ বোলপুর ও একবার ঘুরতে গেছি। তো সেখানে তো অনেক কিছু দেখলাম যেমন ওখানে সাঁওতালি দের নাচ দেখতে পেলাম বা বোলপুরে যে মেলা হয় সেটা দেখলাম। তার সাথে সাথে, শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের বাড়ি দেখলাম। বিশ্ববিদ্যালয় দেখলাম, এই রকম অনেক কিছুই দেখলাম। তা তুমি বোলপুরে কি যাওয়া হয়েছে তোমাদের?

তো নামার পরে তোমার সোনাচুরে যে হাট টা আছে সেখানে গেছিলাম first আহ তারপর তোমার, ওখনে গিয়ে দেখালাম যে তোমার সাঁওতালিরা যেটা আদিবাসীদের সেই নাচ টাও দেখাচিলাম। এমনকি তোমার ওদের সাথে নাচও করেছিলাম। আহ তারপর তোমার ওখানে নানা রকমের তো আদিবাসীরা। তোমার আহ তোমার নানা রকমের ওখনে দোকান ছিল আদিবাসীদের। সেইজন্য তোমার কাপড়ের দোকান ছিল। তারপর তোমার বিভিন্ন ঠাকুরের, যেহেতু বোলপুর তার ওধিনে ঠাকুরের তোমার, নানারকমের printed তোমার আহ জামাকাপড় ও ছিল। আহ তারপর তোমার ওখানে কদবেল ছিল কদবেল মাখাও খেয়েছিলাম। বাহ অনেক কিছুই ঘোরা হলো, তা আমরা যেহেতু ওখানে, দেখেছি বিভিন্ন ধরনের যাদুঘর ছিল যেখানে রবীন্দ্রনাথের জিনিসপত্র রাখা ছিল। বা রবীন্দ্রনাথের বাড়িগুলো, দেখানো হল। আর আমাদের সাথে একটা guide ও ছিল যে তার সবকিছু বলে দিত যে, সুন্দর ভাবে জানাতো সেই ইতিহাস টা সম্পর্কে ও জানাতো। রবীন্দ্রনাথ সম্পর্কে ভালো করে বুঝিয়েছে বা জানিয়েছে।

ঘরের মধ্যে রবীন্দ্রনাথের অনেক জিনিসপত্রই রয়েছে। সেগুলো কেও সুন্দর ভাবে দেখানো হয়েছে বা দেখিয়েছে guide যে গেছিল সেও খুব সুন্দর ভাবে বলেছে।

তারপর তোমার ওখানে আহ শাড়ি নিয়ে ছিলাম মায়ের জন্য তারপর কুরতি নিয়েছিলাম। আহ তারপর তোমার আহ তারপরে বোলপুরে ঘুরা ঘুরাঘুরি করার পর তোমার আহ পানটিকে পানটিকে আসলাম। পানটিকে হাঁটতে হাঁটতে তোমার train ও ধরেছিলাম।

হ্যাঁ বাড়িগুলো দেখা হল যে বাড়িগুলো দেখেছি খুব সুন্দর। ছোট বাড়ীর মধ্যে আর তার সাথে সাথে সামনে অনেকটা জায়গা রয়েছে। তো বাড়িগুলো খুব সুন্দর লাগলো তার সাথে সাথে একটা, zoo মত রয়েছে, চিড়িয়াখানা মতো রয়ছে সেখানে গেলাম ভালোই লাগলো। হ্যাঁ আমারও প্রচন্ড ভালো লেগেছিল। তারপর তোমার আসার পরে তোমার কিছু দিন পরে তোমার তারাপীঠ বেড়াতে গিছিলাম। তুমি কি তারাপীঠ গেছ? না আমার তো তারাপীঠ যাওয়া হয়নি। তো শুনেছি নাকি অখনে অনেকে যায় তারাপীঠ গিয়ে পুজো দেয়। তো তোমার খান থেকে কতখন লাগে? বা তুমি কি গেছ সেখানে?

তো ওখনে গিয়ে মায়ের মন্দিরে তোমার পূজো দিয়েছিলাম। তারপর তোমার ভোগ খাওয়া হয়, সে ভোগও খেয়েছিলাম। তারপর তোমার আহ ওখানে প্যাড়া পাওয়া যায়, ওই প্যাড়া প্রসাদে প্রসাদ নিয়েছিলাম। বাহ। ভোগের ব্যাবস্থাটা তাহলে কি কখন থাকে? সকাল বেলা নাকি না একটু দেরিতে? ও সকাল বেলা তুমি বলতে মা মায়ের যেহেতু ভোগ মাকে নিবেদন করা হয়। তো একটা নাগাদ মাকে ভোগ নিবেদন করে দেওয়ার পর মন্দির বন্ধ হয়ে যায়। তারপর তুমি ভোগপোস গোপনে খেতেই পারো। তার জন্য কি আলাদা কোন ধরনের টিকিটের ব্যবস্থা রয়েছে? নাকি না? না টিকিটের ব্যাব টিকিটের ব্যাবস্থা নেয় এইরকম তুমি চাইলেই খেতে পার। বাহ ভালোই। আমাদের ও ইচ্ছে রয়েছে যে, হ্যাঁ সেখানে যাব কিন্তু সেইরকম ভাবো তো যাওয়া হয়নি। তা তোমাদের ওখনে যে, পুজো হয়ে থাকে যে পূজোর পরে যাবে। পুজো কি রকম হয়ে থাকে তোমাদের ওখানে? কি পুজো আহ কি পুজোর কথা বলছো দুগা-পুজোর কথা? হ্যাঁ হ্যাঁ দুগা-পুজোর কথাই বলছি। যে দুর্গাপুজো কেমন হয়ে থাকে তোমাদের ওখনে? হ্যাঁ আমাদের এইখানে ভালোই হয়ে থাকে। তোমাদের? হ্যাঁ ভালোই হয়। তা মোটামুটি কিরকম পুজো বলতে কতগুলো পুজো হয়ে থাকে? আমাদের এখানে তো আহ অনেকগুলো মন্ডোপে পুজো হয়ে থাকে। আর তোমাদের ওখান কি কতগুলো হবে তা? আমাদের এখানে তোমার রামপুর হাটে তোমার আহ ঠাকুর হয় তোমার আহ ঠাকুর বলতে তোমার মন্ডপে তোমার মন্ডপ তো এরকম আছে আদি মন্ডোপ তো অনেক গুলাই আছে। আহ তো আদি মন্ডোপ রামপুর হাটে তোমার দশ-বারোটা হয়ে যাবে। আর তোমার এরকম মন্ডে মন্ডোপ বলতে তোমার pandels এর সব ঠাকুর মিলেয়ে তোমার রামপুর হাটে নব্বই থেকে পচানব্বই টা হয়ে যাবে। তো তোমাদের? আহ আমাদের ও হবে অতগুলো হবে না কিন্তু, মোটামুটি দশ-বারোটা খুব বড় বড় পুজো হয়। যেগুলো দেখার জন্য সারা রাতে ঘুরতে হয়। তো সেখানে অনেক বড় line ও হয়ে থাকে। অনেক মানুষও দেখে পুজো মন্ডোপে আর তার মধ্যে যেই lighting এর ব্যাবস্থা করা হয় সেটাও খুব সুন্দর। তার মাঝখানে, জ্বলের ফুয়ারার ব্যাবস্থা করা হয় বা, আশপাশে বিভিন্ন ধরনের মেলার ব্যবস্থা করা হয়। তো পুরো জিনিসটা একবারে ঘুরে দেখতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো এক্ষেত্রে তো অনেকটাই ভালো লাগে যে, সবাই মিলে পূজো দেখতে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি। সে ক্ষেত্রে অনেকটাই সুন্দর যাইহোক, আজকে অনেক কথা বলা হলো। তা তোমার ও যদি পূজা সম্পর্কে কোন ধারণা থেকে থাকে তাহলে, বলতে পারো বলে আজকের দিনে আমরা, আবার এই বিষয়টা নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে বেশ। আবার কথা হবে।